national song এখন এই সব গুলো লেখায় একইরকম আমি চাচ্ছি যে এই লেখাটাকে আমি bold করবো অথবা একটু ভিন্ন রকম দেখাবো তাইনা এবং আমি চাচ্ছি এই লেখাটাকে colour করি তাহলে bold করবার জন্য just আপনি control চেপে ধরে B দিয়েও bold করতে পারবেন ঠিকাছে অথবা আপনি manually এইখানে এসে B তে click করলে এটা bold হয়ে যাবে দেখেন ইটা একটু এখন আলাদা মনে হচ্ছে যেমন আপনার অনেকগুলো লেখা থাকলে এখানে ঠিকাছে এই প্রায় এরকম যদি অনেকগুলো লেখা থাকে এর মধ্যে national bold হয়ে আসবে এখন ভালো দেখাচ্ছে না এরকম যদি আপনাদের প্রয়োজন হয় মাঝে মাঝে দেখা যায় যে আমাদের paragraph এর মূল heading তা হয় bold ঠিকাছে এরপরে আপনার মন চাচ্ছে যে না ভাইয়া আমি আর এই লেখাটাকে অর্থাৎ এই লেখাটাকে bold তো করেছি আমি এটাকে একটু বাঁকা করে দেখতে চাই italic কেটে চাই তাহলে control চেপে ধরে I দিবেন অথবা এখান থেকে I click করলে দেখা যাবে একটু বাঁকা হয়ে গেছে আবার I টা উঠিয়ে দেয় হয়ে গেছে আবার সোজা হয়ে গেছে আবার bold তাতে click করলে এখন unbold হয়ে যাবে তাহলে প্রথমে select করে আমরা bold করবো আবার bold option এ click করলে unbold হয়ে যায় বুজতে পারলাম বুজাতে পারলাম আমি আশা করি বুজাতে পেরেছি এখন বলবেন যে ভাইয়া আমি চাচ্ছি এই মুহূর্তে একটা underline দিতে underline কি এই দেখেন এখানে অনেক ধরণের line রয়েছে ঠিকাছে তো আপনি চাইলে এখান থেকে underline গুলো তুলে নিতে পারবেন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 আমি আসা করি আপনাদেরকে বুজাতে পেরেছি এরপর আপনাদের মন চাচ্ছে যে এই national অংশটা একটু colour করবো colour রং করবো তাহলে এই দেখেন এখানে রং এর option রয়েছে লাল করে দিলেন national song ঠিকাছে এই লাল করে দিলেন তাহলে just এটাতে select করে তারপরে এখানে অনেক ধরনের colour রয়েছে আপনার যে colour তা পছন্দ হয় just এই যেমন আমরা নীল দিয়ে রাখলাম নীল colour আপনার যে colour তা পছন্দ হয় ঐখান থেকে ঠিক সেই colour টাই দিতে পারবেন এরপরে আপনাদের ইচ্ছে করতেসে যে এই লেখা গুলোকে বড়ো ছোট করবেন তাইনা আচ্ছা তার আগে আরেকটা colour দেখাই যেমন এটাতে আমরা লেখার মধ্যে colour হয় এখন আলাদাভাবে যে আমরা পিছনের ও colour হবে এখানে পিছনের কি সাদা এখন আমরা চাচ্ছি এখানে অন্য colour দিবো তাহলে এই পাশে একটা colour রয়েছে এখন এটা দিলে আপনি যেকোনো colour তাহলে ইটা হলো colour ইটা হলো লেখার colour আমি আশা করি বুজাতে পেরেছি তাহলে এটা select করে আমরা এখন থেকে just কালো সাদা যেকোনো colour দিতে পারবো আর এটা দিয়ে আমরা just এই পিছনের colour আমরা নির্ণয় করবো তাহলে কি করবো প্রথমে আমরা এটা select করবো তারপরে এই ঘর থেকে just লাল সাদা যেটা দেই সেটাই হয়ে যাবে এখন আপনি যদি বলেন যে ভাই আমি আহ কি বলে যে ধরেন এই অংশ তাতে colour হউক দেখুন হয়ে প্রথমে select করতে হবে তারপরে এরপরে তুলে দিয়ে গেছিলাম যেমন আমি এগুলো select করলাম control a দিয়ে all select করলাম তারপরে আমি এখানে এসে just nocolour বা none colour ঠিকাছে no colour দিলাম সবগুলোর colour চলে যাবে আবার যদি সব control a দিয়ে আমি all select করি সবগুলো text select হয়ে যাবে এরপর আমি যদি এখানে এসে no আচ্ছা এখানে এসে যদি just সাদা করে দেয় তাহলে সব সাদা হয়ে গেছে কালো করে দেয় সব কালো হয়ে যাবে বুজা গেলো তাহলে আপনি just প্রথমে select করে নিলেন তরপর এখানে এসে যে colour তা দিবেন সে colour টা হয়ে যাবে আমি আশা করি আপনাদেরকে colour copy paste এগুলো বুজাতে পেরেছি তাইনা এরপর আপনাদেরকে আপনাদের অনেকের প্রশ্ন জাগে যে ভাইয়া আমি আহ অনেকসময় পত্রিকায় দেখি যে এই প্রথম লেখাটা বড়ো হয় বড়ো হাতের হয় বাকিগুলো ছোট হাতের হয় অথবা আমি চাচ্ছি যে আমার এই প্রথম লেখাটাকে বা এই আমার সোনার বাংলা এর মধ্যে আমি আমার শব্দটাকে আমি খুব বড়ো করে দেখতে চাচ্ছি লেখার size তা বড়ো হবে তাহলে এইযে এখান থেকে আপনি লেখার size বড়ো করতে পারবেন দেখছেন বাহাত্তর পর্যন্ত বড়ো করা যায় কিন্তু আমরা আজকে এমন একটা system দেখাবো বাহাত্তর এর পরে যদি আরো বড় করতে ইচ্ছে করে তখন কি করবেন আমরা এমন একটা system বলবো লেখার size আরো বড় করতে পারবেন কিভাবে হে আপনি just প্রথমেই যেমন এটা বাহাত্তর এখন আমরা এই ধরেন যে আমি শব্দটাকে আমি বাহাত্তরের অনেক বড় করতে চাই

না না না আমি হারু ভাই নেই, আমি ঝাটু ভাই

চলছে চলবে কি করবো? কিছু নেই, কিছু টাকা নেই কী রকম কাজ চলছে? হ্যাঁ বলুন কি আমি আমাকে আমি আমাকে ভালো লাগে বক বক করে, আমি খুব বক পনেরো মিনিট, তিরিশ মিনিট, এক ঘন্টা, পাঁচশো মিনিট আমি বক বক করবো কে কে কে? বলুন বলুন

না আমি তো শুনলাম না আমাজন? এটা কী? এটা কী? মানে এটা বাঙালি? বাঙ্গালী ছেলে? আমার আমার আম্মা কে আমার মা?

হ্যাঁ বুঝেছি বুঝেছি হ্যাঁ কি বাজে বাজে বাজে বাজে ছবি করে আহ ঠোঁকা ঠোঁকা সব আহ ও কাজ করে ছ্যা

কে কতো? কতো কতো? কি বলছিস রে বাড়া এরকম?

কে? কে? কে? কে? আমা~ আমাজন আচ্ছা

কিন্তু ওই, প~ পড়াশোনা কী পড়াশোনা? কত? কত সময়?

কিন্তু কী হলো তাই জন্য

হ্যাঁ আমি আমি আমাকে লাগে কে হ্যাঁ টানটা খারাপ

কি হবে কি বলবো

আমি বলবো payment এর জন্য গুজু গুজরাটিয়া গুজরাটি টাও হো~হচ্ছেনা না, তাই জন্য আমি চুপ করে বসে আছি তুই তো আমরা তো আমি তো তোমাকে বললাম, কি তুই খোঁজ কি করবো আমি কতো আমি ঘুরবো আমার যে রকম তুই আছিস না বাঙালি আর হিন্দিতে same চিরাগ আছে ওর আমার কাছে দশ ঘন্টা পড়া আছে প্রায় কিন্তু আমি তো দশ ঘন্টা তো ও তোদের আমি আহ send তো করতে পারব নি আমরা তো লাগে পনেরো পনেরো মিনিট আমি আমার বাপ্ আমার মায়ের সঙ্গে আমি আহ এক ঘন্টা তিরিশ মিনিটের করেছি কিন্তু ওকে আমি কতো বলবো? আমার মা তো করবে বাপ্ আমার খুব বাজে ছেলে

আমি আমি একার, চিরাগ আমাকে বললো উম উম মালাট আহ মালাডে area একটা গুজরাটি speaker আছে কিন্তু

সেটা কে লাগায় আমার ব্যাপী দু ঘন্টায় আমার travelling এ যাবে এক ঘন্টা এক ঘন্টা আমি করবো, আমার যে কি কি আমি আমি কি পাবো zero loss

তোমার কি device নেই আমি তো বুজতে পারবো না তো, device তো তোমাকে হবে, আজকে time এ তোমার কাছে device নেই extra laptop নেই এটা তো বাজে কথা তুই করছিস রে, আমি হ্যাঁ হ্যাঁ তোমাকে আহ কাজটা চাই তোমাকে টাকাটা চাই, কিন্তু তুমি hardwork করবে না, তো আমি হ্যাঁ হ্যাঁ আমাকে বললাম কি আমি করবো তিন চার ঘন্টার করবো চব্বিশ তারিখে আমি বাড়ি যাবো, তা এরকম আমি করবো আমি বললাম আমি তোমাকে promise পারবো না দু তিন ঘন্টা আমি বলতে পারবো দু ঘন্টা তিন ঘন্টা হ্যাঁ হ্যাঁ বেশি বেশি বেশি আমি promise করবো না এটা তোমার loss তুই করিস না, তুই তুই বসে আছিস তুই কাজ করবি না তোমার loss তুই relax আছিস পনেরো হাজার তুই আহ relax আছিস পনেরো পনেরো হাজার টাকা পায় আমি কি করবো তোমার loss আমার তো কিছু income নেই তোমার জন্য আমি করবো আমার loss হচ্ছে কিন্তু আমি help তোমাকে করছি, যে তুই করবো কিন্তু হ্যাঁ তাহলে তো কম পড়বে হ্যাঁ কিন্তু problem তো না কিন্তু কিন্তু পারবো ন problem কি তুই জানিস আমাকে তো বললে তোর খুব খুব কথা না, পাঁচঃ দু ঘন্টা আসবে আহ তুই জানিস আহ পাঁচ ছ মাস পরে আহ আমি ওকে বললাম আহ দু হাজার আসবে bengali hindi আহ english কিছু আছি দু সাল পরে এখনই কামাচ্ছি এক সাথে হ্যাঁ তো আমি তো কিছু promise করবে কর, কেন করবো? ছেড়ে দিয়েছি আমি আমি আহ আপ হ্যাঁ এখন আমার main aim আছে ঘন্টা পরে পরে পরে পরে দেখবো, সাড়ে চারশো ঘন্টা পরে দেখবো আমি বলে দেব আহ দু তিন বস চাই হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না না না চার পাঁচ মাস লাগবে . time লাগবে হ্যাঁ হ্যাঁ গুজরাটিতে তো এক সাল লাগবে ঠিক আছে চল আমি রাখছি, হ্যাঁ পুতুল নাচের ইতিকথা খালের ধারে প্রকাণ্ড বট গাছের গুড়িতে ঠেস দিয়া হারু ঘোষ দাঁড়াইয়া ছিল আকাশের দেবতা সেখানে তাহার দিকে চাহিয়া কটাক্ষ করিলেন হারুর মাথায় কাঁচা পাকা চুল মুখে বসন্তের দাগ-ভরা রুক্ষ চামড়া ঝোলসিয়া পুরিয়া গেল সে কিন্তু কিছু টের পাইলো না শতাব্দি পুরাতন ত্রুটি মুখ অবচেতনার সঙ্গে একান্ন বছরের আত্মম মমতার গড়িয়া তোলা চিনময় জগত টি তাহার চোখে পলকে লুপ্ত হইয়া গিয়াছে কটাক্ষ করিয়া আকাশের দেবতা দিগন্ত কাপাইয়া এক হক্কার ছাড়িলেন তারপর জোরে বৃষ্টি চাপিয়া আসিল বটগাছের ঘন পাতাতেও বেশিক্ষণ বৃষ্টি আটকাইলো না হারু দেখিতে দেখিতে ভিজিয়া উঠিলো স্থানটিতে ওজনের ঝাঁঝালো সামুদ্রিক গন্ধ ক্রমে মিলাইয়া আসিল অদূরের ঝোপটার ভিতর হইতে কেয়ার সু মিষ্টি গন্ধ ছড়াইয়া পড়িতে আরম্ভ করিল সবুজ রঙের পশু লিলিকটিকে একটা সাপ একটি কেয়া কে পাকে পাকে জরাইয়া ধরিয়া আচ্ছন্ন হইয়াছিল গায়ে বৃষ্টি জল লাগায় ধীরে ধীরে পাক লুকিয়ে ঝোপের বাহিরে আসিল ভাবে ক্ষণকাল স্থিরভাবে কুটিল অপলক চোখে হারুর দিকে চাহিয়া থাকিয়া তাহার দুই পায়ের মধ্যে দিয়ায় বটগাছের ওপরে অদৃশ্য হইয়া গেল হারুকে সহজে এখানে কেহ আবিষ্কার করিবে এরূপ সম্ভাবনা কম এদিকে মানুষের বসতি নাই ওদিকে আসিবার প্রয়োজন কাহারো বড় একটা হয় না সহজে কেহ আসিতেও চায়না গ্রামের লোক করতে ভালোবাসে গ্রামের বাহিরে খালের ওপারে ঘন জঙ্গল ও গভীর নির্জনতাকে তাহারা ওই কাজে লাগাইতে ভূত পেতের অস্তিত্বে তো হয়তো গ্রামবাসীর ওই ভীরুকল্পনায় কিন্তু স্থানটি সাপের রাজ্য তাতে আর সন্দেহ নাই দিনের আলো বোঝাই

চণ্ডীর মা মাঝে মাঝে দুপুর বেলা এদিকে কাঠ কুড়াইতে আসে যামিনী কবিরাজের চেলা সপ্তাহে একদিন। রূপাঙ্গনা কুরাইয়া লইয়া যায় কার্তিক অগ্রহায়ণ মাসে ভিন গাঁয়ের সাপুড়ে কখনো সাপ ধরতে আসে আর কেহ ভুলিয়াও এদিকে পা দেয় না বৃষ্টি থামিয়া বেলা কাবার হইয়া আসিল আকাশের এক প্রান্তে ভীরু লজ্জার মত একটু রংয়ের আভাস দেখা দিল বটগাছের শাখায় পাখিরা উড়িয়া আসিল বসিল এবং কিছু দূরে মাটির গায়ে গর্ত হইতে উইয়ের দলকে নবগত পাখা মেলিয়া আকাশে উড়িতে দেখিল হঠাৎ আবার সেই দিকে উড়িয়ে গেল হারুর স্থায়ী স্পন্দ তাই সাহস পাইয়া গাছের কাঠবিড়ালিটি একসময় নিচে নামিয়া আসিল ওদিকে বুড়ি গাছের ডালে একটা গিরগিটি কিছুক্ষণের মধ্যেই অনেকগুলো পোকা আয়ত্ব করিয়া ফেলল অনেকগুলো পোকা আয়ত্ত করিয়া ফেলিল । মশা শালিকের বাচ্চাটিকে মুখে করিয়া সামনের মাঠ দিয়া ঝপঝপ করিয়া পার হইয়া যাওয়ার সময় একটি শিয়াল বারবার মুখ ফিরাইয়া হারুকে দেখিয়া গেল ওরা টের পায় কেমন করিয়া টের পায়ে কে জানে শশী বলিল নৌকা ওদিকে সরিয়ে নিয়ে যা গোবরধন ওই শেওড়া গাছটার কাছে এখান দিয়ে নামানো যাবে না বটগাছটার শামুকশলিল খালের পার অত্যন্ত ঢালু বৃষ্টিতে পিছল ও হইয়া আছে গোবরধন গোলি ঠেলিয়া নৌকা পাশের দিকে সরাইয়া লইয়া গেল। সাতমাইল তফাতে নদীর জল চব্বিশ ঘন্টাই তিন হাত বাড়িয়াছে খালের স্রোত ও বড় কম নাই শ্যাওড়া গাছের একটা ডাল ধরিয়া ফেলিয়া নৌকা স্থির করিয়া গোবর্ধন বলিল আপনি নাই বসবো এসো বাবু আমি দাঁড়িয়ে আছি শশী বলিল দূর হতভাগা তোকে ছুঁতে নেই গোবর্ধন বলিল ছুঁলাম বা কে জানছে আমিও ধুমশো মশাটাকে নামাতে পারব না শশী ভাবিয়া দেখিল কথাটা মিথ্যে নয় পড়িয়া গেল হারু সর্বাঙ্গ কাদামাখা হইয়া যাইবে তার চেয়ে গোবর্ধন ছুইলে সবের আর এমন কি বেশি অপমান অপঘাতে মৃত্যু হইয়াছে মুক্তি হাড়ুর গোবর্ধন ছুইলেও না ছুইলেও নয় আয় তবে দুজনে ধরে নামি গাছের সঙ্গে টেনে নৌকা বাদ সরে গেলে মুশকিল হবে, আচ্ছা। আলোটা আগে জেলে নেই গোবর্ধন অন্ধকার হয়ে এলো, আলো জালিয়া শেওড়া গাছের সঙ্গে নৌকা বাধিয়া গোবরধন উপরে উঠিয়া গেল দুজনে ধরাধরি করিয়া হারুকে তাহারা সাবধানে নৌকায় নামায আনিলো শশী বিশ্বাস করিয়া বলিল দে নৌকা খুলে দে গোবর্ধন আর দেখ ওকে তুই আর ছুসনে আমার ছোঁয়ার দরকার শশী শহর হইতে আহ ফিরিতেছিল নৌকার বসিয়ায় দেখে সে দেখিয়া পায় খালের মনুষ্য বর্জিত তীরে সন্ধ্যা আগাছা আলোয় ঠেস দিয়ে ভূতের মত একটা লোক দাঁড়াইয়া আছে পাগল ছাড়া এ সময় সাপের রাজ্যে মানুষ ওভাবে দাঁড়িয়ে থাকে না সেই সময় ওর কৌতূহলের সীমা ছিল না হাক ডাক দিয়া সাড়া না পাইয়া গোবর্ধনকে সে নৌকার ভিড়াইতে বলিল গোবরধন প্রথমটা রাজি হয় নাই ওখানে এমন সময় মানুষ আসিবে কথা হইতে শরীর ও চোখের ভুল সত্য সত্যি এই সে যদি কিছু দেখিয়া থাকো ওই কিশোরী মানুষটির পরিচয় লইয়া

আপত্তি সে কানে তোলে নাই বলিয়াছিল ভূত যদি হয় তো তো বেঁধে ফেলে এনে পোষ পোষ পোষ মানার গোবর্ধন নৌকা ফেরা তখনও আকাশে আলো ছিল আলো চারিপাশে কচু পাতায় আটকানো জলের রূপালী রূপ এভাবে নিভিয়া যায় আহ যায় না কাছে গিয়ে হারুকে দেখিবার মাত্র শশী চিনতে পারিয়া ছিল ওরে গোবর্ধন এই যে আমাদের হারু এখানে সে এলো কি করে গোবর্ধনের মুখে অনেকক্ষণ কথা সরে সরে নাই শেষে সভয়ে চাপা গলায় জিজ্ঞাসা করিয়াছিল মরে গেছে নাকি ছোট বাবু মরে গেছে বাজ পড়েছিল হম হম আহা চুল গুলোন দেবার ঘরে গেছে গো। হারু বদলে আর কেহ হইলে যে মানুষটা মরিয়া গিয়াছে তাহার চুলের জন্য গোবর্ধনকে শোক করিতে শুনিয়া শরীর হয়তো হাসি আসিত

আড়ালে একটা গাছের নিচে ওর একা একা মরিয়া যাওয়া শোষণীয় দুর্ঘটনা গোবর্ধনের কথায় তাহার মন আরো বিঘ্ন হইয়া গেল গোবর্ধনের বুকের মধ্যে টিপটিপ করিতেছিল এখানে দাঁড়িয়ে থেকে আর কি হবে ছোট বাবু গায়ে খবর দিল কে চল এমনিভাবে ফেলে রেখে চলে যাব গোবর্ধন আর আর করছো কি গা থেকে লোকজন নিয়ে ফিরিতে ফিরিতে শেয়ালে যদি টানাটানি আরম্ভ করে দেয় গোবর্ধন শিহরিয়া বলিয়াছিল তবে কি করব ছোট বাবু হা তো কেউ যদি আসে কিন্তু এ বাদল সন্ধার আশেপাশে উম কে আছে থাকলে ছুটিয়া আসিবে নিজের শুনিয়া গোবর্ধন নিজে চমকাইয়া উঠেছিল আর কোন ফল হয়নি রসুলপুরের হাটের দিন খালে অনেক নৌকা চলাচল করে আজ কতক্ষণ আর নৌকার নৌকার দেখা মিলিবে তাকে এপারে মিলিবে তাহাকে আরো কিছু ফারুকে নৌকায় নামাইয়া লইয়াই কথাটা তখন শশীর মনে হয় নৌকা খুলি বার মাত্র স্রোতের টানে গতি লাভ করিয়া লো লোগোই এর উপরে দাঁড়াইয়া লগিটা ঝপ করিয়া জলের মধ্যে ফেলিলো গোবর্ধন হঠাৎ ও শক্তির সঙ্গে জিজ্ঞাসা করিল একটা কথা কও ছোট বাবু ও আর মুক্তি নাই তো শশী হাল ধরিয়া বসিয়া ছিল হাই তুলিয়া বলিল কি জানি গোবর্ধন জানিনা, তাহাই হাই তোলাকে বিরক্তর লক্ষণ করে করিয়া গোবর্ধন আর কিছু বলিতে সাহস পাইল না তো আজ আমাদের আলোচনা করার বিষয় হচ্ছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা রামের সুমতি হম রামলালের বয়স কম ছিল না কিন্তু বুদ্ধিশুদ্ধি কম ছিল না গ্রামের লোকে তাহাকে ভয় করি তো অত্যাচার যে তাহার কখন কোন দিকে দিয়া কিভাবে দেখা দিবে সে কথার কারণ অনুমান করিবার যো ছিলো না তাহার বই মাত্র বড় ভাই শ্যামলালকেও ঠিক শান্ত প্রকৃতির লোক বলা চলে না কিন্তু সে লঘু অপরাধ গুরুদণ্ড করিত গ্রামের জমিদারি কাছারিতে সে কাজ করিত। এবং নিজেও জমি জমা তদারক করিতো তাহার অবস্থা স্বচ্ছন্দ্য ছিল পুকুর বাগান ধান জমি দু দশ ঘর বাগদি প্রজা এবং নগদ টাকা ছিল শ্যামলালের পত্নী, নারায়নী জেবার প্রথম ঘরে আসিতেছেন সে কাজ তেরো বছরের কথা এ সময় বছরের রামের বিধবা জননীর মৃত্যু হয় মৃত্যুর কালে তিনি আড়াই বছরের শিশু রাম এবং এই সমস্ত সংসার তাহার তেরো বছরের বালিকা পুত্রবধূ নারায়নীর হাতে তুলে দিয়া যান এ বছর চারিদিকে অত্যন্ত জ্বর হইতেছিল নারায়ণের জ্বরে পড়িয়াছিলেন তিন চার গ্রাম মধ্যে একটা মাত্র পাশ করা doctor নীলমণি সরকারের এক টাকা visit

doctor ডাকিতে গিয়াছিল ফিরে আসিয়া বলিল আজ তাহাকে তিন গা যেতে হবে। সেখানে চার টাকা visit দিচ্ছে আসতে পারবে না শ্যামলাল ক্রুদ্ধ হইয়া বলিল আমিও না হয় চার টাকাই দেব টাকা আগে না প্রাণ আগে যা তুই । চারটা এ চামারটাকে ডেকে আন নারায়ানি ঘরের ভেতর হইতে সে কথা শুনতে পাইয়া ক্ষয়ক্ষীন সরে ডাকিয়া বলিল ওগো কেন তুমি এত ব্যস্ত হচ্ছ ডাক্তার না হয় কাল আসিবে একদিনে আর কি ক্ষতি হবে রামলাল উঠানে একধারে পিয়ারা তলায় বসিয়া পাখির খাঁচা তৈরি করছিল উঠিয়া বলিল তুই থাক নেত্য আমি যাচ্ছি দেবরটির সাড়া পাইয়া উত্তীর্ণ কন্ঠে নারায়ণে উঠিয়া বসিয়া বলিলেন ওগো রাম কে মানা করো ও রাম

বাহির হইয়া গেল পাঁচ বছরের ভাতৃপুত্র তখনও কাঠিগুলি ধরিয়া বসিয়া ছিলেন কহিল খাঁচা বুনবে না কাকু বুনবো কখন বলিয়া রাম চলিয়া গেল নারায়ণের কপালে কারাগার করিয়া কাঁদো কাঁদো হইয়া স্বামীকে উদ্দেশ্য করিয়া বলিল কেন তুমি ওকে যেতে দিলে দেখো কি কান্ডই বা করে আসে শ্যামলাল ক্রদ্ধ ও বিরক্ত হইয়াছিল রাগিয়া উঠিয়া বলিল আমি কি করবো আর মানা শুনলো না আমার মানা শুনবে হাত ধরলে কেন হাত ধরলে না কেন ও হতভাগা জন্য আমার একাদণ্ড যদি বাঁচতে ইচ্ছা করে ওর নৃত্য লক্ষী মা আমার দাড়িয়ে থাকিস নে ভোলাকে পাঠিয়ে দে সে যেন গিয়ে বুঝিয়ে সুুঝিয়ে ফিরিয়ে আনুক ওকে সে হয়তো এখনো গরু নিয়ে মাঠে যায়নি নৃত্য কালী ভোলার সন্ধানে গেল রাম নীলমণি তাদের বাড়িতে আসিয়া উপস্থিত হইল doctor তখন dispensary অর্থাৎ একটা ভাঙ্গা আলমারির সামনে এবং ভাঙ্গা table এর বসিয়া

রাম minute খানের চুপ করে থাকে বলিয়েন বৌদির জ্বর সারে না কেন doctor নেতৃত্বে চক্ষু নিবদ্ধ রাখিয়া বলিলেন আমি কি করবো ওষুধ দিচ্ছি ছাই দিচ্ছ

বাক্যশূন্য হইয়া চাহিয়া রইলেন এত বড় শক্ত কথা মুখে আনিবার স্পর্ধা যে এই সংসারে কোন মানুষের থাকেতে পারে তাহা তিনি জানতেন না ক্ষণেকের পর গর্জ্যে উঠিয়া বলবেন পচা ময়দার গুড়ো তবে নিতে আসিস কেন রে? তোর দাদা পায়ের ধরে ডাকতে পাঠায় কেন রে? রাম বলিল এদিকে আর doctor নেই তাই ডাকতে পাঠায় তাহলে পাঠাতো না লোক লোকগুলা স্তম্ভিত হইয়া শুনছিল তাহাদিগর পানে চাহিয়া দেখিয়া সে পুণ্য পূর্ণ বার বলিল তুমি ছোট জাত বামুনের মান মর্যাদা জানো না। তাই বলে ফেলেছ পায়ে ধরে ডাকতে পাঠায় তারা কারোর পায়ে ধরে না আসার সময় বৌদির মাথার দিব্যি দিয়ে ফেলে এসেছি নইলে দাঁতগুলো তোমার সদস্যই ভেঙে নিয়ে যেতাম না শোন ভালো ওষুধ দিয়ে নিয়ে এক্ষুনি এসো দেরি করো না আজ যদি জ্বর না ছাড়ে ওই যে সামনে কলমের আমবাগান করেছো বেশি বড় হয়নি ওই কুড়ুলের উম একঘাতেই ওর উপরে ফেলব। ওর একটি গাছ রাত্তিরে থাকবে না কাল এসে কি ওই শিশি বোতলগুলো গুরু গুরু করে দিয়ে যাব বলি আয় সে বাহির হইয়া চলিয়া গেল। ডাক্তার নিশ্চিত ধরিয়া আড়ষ্ট হইয়া বসে রইলেন একজন বৃদ্ধ তখন সাহস করিয়া বলিল doctor বাবু আর বিলম্ব করো না ভালো ওষুধ লুকানো টুকোনো যা আছে তাই নিয়ে যাও ও রাম ঠাকুর যা বলে গেছে তা করে ফেলবে তবেই ছাড়বে। doctor নেত্রি রাখিয়া বলল আমি থানা দারোগার কাছে যাব আমার সব সাক্ষী যে বৃদ্ধ পরামর্শ দিচ্ছিল সে বলিল সাক্ষী সাক্ষী কে দেবে বাবু, আমার আমার তো quinine খেয়ে কান ভোঁ ভোঁ করছে, রামঠাকুর কি যে বলে গেল তা শুনতে পেলাম না আর দারোগা করবে কি বাবু? ও দেব দেবতা কি দেখতে ছোট কিন্তু ওনার বাগদি ছোকরার দলটিকে ছোট নয় ঘরে আগুন দিয়ে পুড়িয়ে মারলে থানার লোক দেখতে আসবে না দারোগা বাবুর একআটি ঘর দিয়ে ও পার করবে। ওসব আমারা পারবো না উনাকে সবাই ডরাই তার চেয়ে যা বলি যা বলে গেছে তাই করোগে, একবার আমার হাতটা দেখে দাও দিনি আপনি আজ দেখানো রুটি ত্রুটি খাবো নাকি doctor অন্তরে পুড়তে ছিলেন

দেখছি তোদের কি গতি হয় বৃদ্ধ লোকটি হাতে লাঠি লইয়া পড়লেন দোষ দোষ কারোর নয় doctor বাবু উনি বড় শয়তান ঠাকুরের খবরটা একবার দিয়ে যেতে হবে না হলে হয়তোবা মনে করবে থানায় যাবার মতলব আমরাই দিয়েছি বিয়েটাও বেগুন

ঘুমায় না বাবু থানায় না হয় একদিন যেও আজ আর এক শিশি ওষুধ নিয়ে গিয়ে ওনারে ঠান্ডা করে এসো বৃদ্ধ চলিয়া গেল আর যাহার উম যাহারা ছিল তাহারাও শরিয়া পড়িতে লাগিল নীলমণি দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া মানব জীবনের শেষ অভিজ্ঞতা সংসারের সর্বোচ্চ উত্তম জ্ঞানের বাক্যটি আবৃত করিয়া উঠিয়া বাড়ির ভেতর গেলেন দুনিয়ায় কোন শালার ভালো করতে নেই নারায়নী বাহিরে এদিকে জানালার চোখে রাখিয়া এ উম ছটফট করে দিলেন রাম বাড়ি ফিরিয়া আসিয়ার ডাকিল গোবিন্দ খাঁচা ধরবি আয় নারায়ণি ডাকিলেন ও রাম একবার এই দিকে আয় রাম কঞ্চির মধ্যে সামনে কাঠ পড়াতে এবং এখনই কাজ করছি নারায়ণী ধমক দিয়া বললেন আয় বলছি শিগগিরই বলে আমি রামের সুমতি গল্পটি শেষ করলাম। নমস্কার মহাশয়া নমস্কার আপনি এখন কি কাজ~কি করছেন? আপনি কি এখন ব্যস্ত আছেন? না আমি এখন ব্যস্ত নেই, বসেই আছি।

এখনো কিছু ভাবা হয়নি পরে ভাববো। আচ্ছা, তাহলে বলুন আজ আপনার সাথে তো কথা বলতে রয়েছি। আমি তো কিছু ভেবে পাচ্ছিনা কি বলবো। আপনি আজ শুরু করুন। আজকে উম কালীপূজা নিয়ে চলুন আলোচনা করি। হ্যা, হ্যা খুবই ভালো কথা। এই দুর্গাপূজার পর তো আমাদের হিন্দ~ অর্থাৎ বাঙালিদের দের কাছে অন্যতম প্রধান ধর্মীয় উৎসব হলো এই কালীপূজা অর্থাৎ হেমা পূজা।